এটা একটি ও হয়তো অফিস হবে। এখানে কিছু চেয়ার রাখা আছে।

পাশে বাইক দাঁড় করানো আছে একটি বড় গাড়ি দাঁড় করানো আছে গার্ড দাঁড়িয়ে আছে।

পোস্ট অফিস -এর পাশে বাস -এর ছবি দেখা যাচ্ছে আর--

টিয়ে বাউন্ডারি করা আছে কোন লোকজন নেই পোস্ট অফিস -এ।